বহু তল বিশিষ্ট একটি গবেষণাগারের বিল্ডিং .

পাহাড়ি অঞ্চলের একটি আবাসিকার বারান্দা বারান্দায় চেয়ার টেবিল এবং বিভিন্নরকম গাছের টব খুব সুন্দরভাবে পরপর সাজানো আছে .

ঘরে সংলগ্ন একটি বাথরুম রয়েছে এবং ঘরে একটি জানলা দেখা যাচ্ছে.

ভারতীয় ডাক বিভাগের একটি এ_টি_এম .

বিশাল একটি সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের জলের রং নীলাভ.

তারা নিজেদের মধ্যে কথা বলছেন।

পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত একটি দোকান দোকানের ভেতরে বিভিন্ন রকম ফলের জুসের বোতল সাজিয়ে রাখা আছে.

বহুদূর পর্যন্ত বিস্তৃত একটি নদী.

পাহাড়ি অঞ্চলের একটি রেজর্ট রেজর্টের চারিদিকে পাহাড়ি পতাকা টাঙ্গানো রয়েছে .